এইখানে মনে হচ্ছে-য আহ মোমবাতি ধূপকাঠি দি জ্বালানো আছে । কিছু প্রসাদও রয়েছে মনে হচ্ছে কনস্ট্রাকশন - এর কাজটি শুরু করার আগে পুজো করা হয়েছে ।

অনেক উঁচু থেকে ফটো -টি তোলা এইখানে-এ বাড়ি ঘর গুলো ছোট ছোট দেখা যাচ্ছে।

মন্দিরে গিয়ে পুজো পারবেন করে আমাদের মন শান্তি হয় আমাদের মনোস্কামনা কথা আমরা আমাদের মা কে জানিয়ে থাকি তিনি আমাদের দুঃখ কষ্ট বোঝে।

এটি কোনো পাহাড়ি এলাকার দৃশ্য পাহাড়ি এলাকা পাহাড়ের যে প্রাকৃতিক দৃশ্য এটি আমাদের কাছে আজীবনই খুব প্রিয়।

দেওয়া হয়েছে চারপাশে গাছ পালা রয়েছে সম্ভবত কোনো ফরেস্ট এলাকা মনে হচ্ছে ব্রিজ -টি খুব সুন্দর দেখতে বাঁশের ব্রিজ ।

এটি এক চাল ওয়ালা একটি ঘর দেখা যাচ্ছে।